এটি একটা বাজার বাজারে অনেক লোক রয়েছে | কেউ কিছু বাজার কিনছে কিছু একটা সাইড -এ একটা লোক বসে আছে।

দোতলা বয়ে পুরোনো পুরোনো ঘর আছে নিচয় বাইক দেখা যাচ্ছে।

কিছু গ্রিলিলের দরজা দেখা যাচ্ছে । সামনে একটা গেট আছে। সাইডে অনেক কটা বাড়ি আছে। সাইডে কিছু গাছ দেখা যাচ্ছে। গাছের সাইডে কিছু আলো আকাশ দেখা যাচ্ছে ।

স্কুটি একটা হলুদ জামা পরে ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে। অটো আছে গাড়ি আছে সামনে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ।

আকাশের সাইড এ সাইড এ রাস্তার সাইড এ।

সেবাসদনের উপরে বড় বড়--

একটা এস্টেজ দেখা যাচ্ছে। এস্টেজ ফুল দিয়ে কিছু সাজানো আছে। কিছু সাদা পরে কিছু লোক বক্তৃতা দিচ্ছে। সামনে একটা পাখা ঝুলছে।